পেছনদিকে একজন মা-মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

এখানে অনেকগুলি মুরগিও লক্ষ করা যাচ্ছে মুরগিরা এখান থিকে--

এখানে বিভিন্ন রকম র‍্যাকস রয়েচে এবং সেই র‍্যাকসগুলিতে বিভিন্ন রকমের জিনিসপত্র লক্ষ করা যাচ্ছে।

সামনে দুটি বড় বড় রিসোর্টের ঘরগুলি দেখা যাচ্ছে যার সামনে দিয়ে সিঁড়ি উঠে গেছে।

সামনে আলিপুরদুয়ার স্কুলে একটি সুন্দর দৃশ্য আছে।

এবং বাঁদিকে শেভিং ক্রিম দেখা যাচ্ছে এবং--